okay okay, না আপনাকে অনেক অনেক ধন্যবাদ information এর জন্য। না না সে তো আমাদের তো সাহায্য করারই কথা আপনাদের।

হ্যাঁ আপনি তবে দেখতে পারেন যে যদি আপনি, আপনি কি এমনি joint করতে চান না single? না না আমি করলে আমার নামেই করব single, মানে joint এর কোনো আরকী ma'am just জানছিলাম ব্যাপার গুলো, তো

হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমি

না না না, আমি ভাবছিলাম first এ ভাই কে করব, ও তো ছোটো তো ভাই minor তো একটু সমস্যা আছে তো মা কে করব তো better হবে i guess। আচ্ছ আচ্ছা, থালে তো খুবই ভালো, অ্যাঁ আপনি করে নিতে পারেন as soon as possible। অ্যাঁ

interest rate টা এখন তো বলা যায় না অ্যাঁ pandemic situation এর জন্য interest rate বার বার ups and downs হচ্ছে। যদি আরও rate কমে যায় অ্যাঁ সে ক্ষেত্রে আপনার lose হবে। অ্যাঁ তবে rate বাড়লে তো আপনার নিশ্চয় সুবিধা কিন্তু সেটা এই মুহূর্তে অ্যাঁ বাড়াতে

you are most welcome। আপনার আরও কোনো অসুবিধা থাকলে আপনি বলতে পারেন।

আহ হ্যাঁ ঠিক আছে, নিশ্চয় আমার কোনো কখনও দরকার হলে নিশ্চয় আমি phone করব আপনাদেরকেই and অনেক অনেক

নিশ্চয়, আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটুকু হয়। okay thank you so much সোহিনী, thank you।

অ্যাঁ sorry!

আ~ আপনার কথাটা একটু break করছে, আপনি যদি আরেকবার বলেন। অ্যাঁ আওয়াজ আসছে clear?

হ্যাঁ, আমার নাম আরজাইতা, A R J A I T A ।

আস-সালামু আলাইকুম। ওয়া'আলাইকুমুস-সালাম, আস-সালামু আলাইকুম আপু , কেমন আছেন? এইতো আছি আলহামদুলিল্লাহ, আহ আপনি কেমন আছেন?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 জি জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার? জি আপু তো আপনার পড়াশুনার কী অবস্থা?

হ্যাঁ হ্যাঁ। আহ সেটা হচ্ছে বর্তমান যে লেখাপড়ার যে পদ্ধতি এটা আমার মনে হয় অনেকটাই মুখস্ত নির্ভর হয়ে গিয়েছে, এ ব্যাপারে আপনার মতামত কি? না আহ আমি এখন মুখস্ত নির্ভর আপনি যে বললেন মুখস্ত নির্ভর হয়ে গেছে এটা এখন আমি মানতে পারছি না কারণ এখন দেখেন নতুন নতুন edition এর যে বইগুলা আসতেছে , এগুলো কিন্তু মুখস্ত নির্ভর না , পুরোটাই creative. আপনি আহ জানি না দুহাজার তেইশ সাল এর edition এর বইগুলো দেখেছেন কিনা , আপনি এগুলো দেখতে পারেন ইটা আহ totally মুখস্ত নির্ভর থেকে একটা creativity আহ generation তৈরী করার একটা process আমি মনে করি, যে বইগুলো এখন আসছে নতুন সেগুলো। ও না ঠিক আছে এখন বইগুলো অনেকটাই আধুনিক হয়েছে স্বীকার করছি কিন্তু আমি অনেকাংশেই দেখতে পাই যে অনেক ছোট ছোট বাচ্চারা হচ্ছে school শেষে coaching করে then আহ বাসায় যায় তারা হচ্ছে। বাসায় পড়ার সময়টুকু পাচ্ছে না, আর sir রা যেসব suggestion তারপর sheet দিচ্ছে এগুলো তারা মুখস্ত করছে এ ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। জি তা তো ঠিক কিন্তু আপনি দেখেন যদি মুখস্ত নির্ভর না হয় বাংলাদেশের ক্ষেত্রে অন্য দেশ এর কথা বলবো না বাংলাদেশে দেখেন মুখস্ত নির্ভর ছাড়া কোনো কিছুই হচ্ছে না দেখেন আমি যখন এই inter উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্দালয়ে ভর্তি পরীক্ষা দিবেন বা medical এ দিবেন। তখন আপনাকে কিন্তু গাদা গাদা বইয়ের পড়াগুলি মুখস্ত করতে হচ্ছে দেখেন তখন academy কী পড়ছেন সেগুলো কিন্তু আসছে না , বেশিরভাগ ক্ষেত্রে। জি জি তা অবশ্য ঠিক , মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মুখস্ত ছাড়া আসলে কোনো উপায় নেই তো তারপর। তারপর দেখেন আপনি medical তারপর আহ বাংলাদেশের যে সোনার হরিণ BCS এখানেও দেখেন আপনাকে মুখস্ত নির্ভর কোন দেশের কী আহ কী note কী president এগুলো মুখস্ত করে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে তখন আপনার academic. আহ academic কী ছিল সেগুলো কিন্তু দেখার বিষয় না। আহ জি এই মুখস্ত নির্ভরতার জন্যে হচ্ছে যখন আমরা চাকরির বাজারে নামি তখন হচ্ছে দেখতে পাই আমাদের যে academic লেখাপড়া এইগুলো কোনো কাজে আসছে না তখন তারা হচ্ছে আমাদের কাছ থেকে আহ দক্ষতা যাচাই। করছে , কিংবা আমরা computer কতটুকু পারি এইগুলো হচ্ছে তারা দেখতে চাচ্ছে যেগুলো আমাদের আহ হচ্ছে শেখানো হয় না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি আহ মনে করছেন যে মুখস্ত নির্ভর থেকে আপনি curriculum দিকটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা? অর্থাৎ চাকরির বাজারে টিকে থাকার জন্য আপনি curriculum এর দিকটাকে কি বেশি প্রাধান্য দেওয়া জরুরী এই মুহূর্তে? জি জি তা তো অবশ্যই , কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে আহ সবার আগে চায় হচ্ছে experience তারপর হচ্ছে আপনার মানে computer এর উপর দক্ষতা তারপরে আরো নানান হচ্ছে মানে কাজ~ কার্যাবলী হচ্ছে দেখতে চায়। এগুলো হচ্ছে আমাদের মানে যেই আহ দশ এগারো বছর যে আমরা হচ্ছে শিক্ষাজীবন সেখানে কিন্তু এগুলোর উপর একদমই গুরুত্ব দেওয়া হয় না, তাই আমরা হচ্ছে চাকরির বাজারে একদম অথৈ সাগরে পরে যাই মানে।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 আচ্ছা আপ~ আপনি কি মনে করছেন যে curriculum দিকটাকে বাদ দিয়ে আপনি curriculum side টাকে যদি বাদ দিয়ে শুধু certificate টাকে আহ আপনি আহ চাকরির বাজারে প্রদর্শন করেন সেক্ষেত্রে কি চাকরি পাওয়া সম্ভব? মানে এক~ একপাশে রেখে curriculum দিকগুলোকে একপাশে রেখে আপনি আহ আপনি academic থেকে যা শিখলেন তা দিয়ে। না না এইটাতো মানে এখন কোনোভাবেই সম্ভব না তো আমার যা মনে হয় আরকি এখন অবশ্যই নিজের কারিগরী দিকগুলো আহ হচ্ছে উন্নত করতে হবে নিজের দক্ষতা বৃদ্ধি করতেই হবে। আচ্ছা তাহা যদি সম~ সম্ভব না হয় তাহলে আহ BCS কিংবা আপনার আহ যে যে তুলনামূলক যে চাকরির এই যে পরীক্ষা গুলো হচ্ছে সেখানে কেন আপনাকে মুখস্ত করে পরীক্ষা দিতে হচ্ছে এইটা থেকে উত্তরণ এর আহ উপায় কি? আপনি কি মনে করেন?

তারপরো অনেককেই দেখা যায় যে মুখস্ত যারা করে তারা হচ্ছে মানে ভালো করতে পারে আরকি তো এটা বাদ রেখে বিভিন্ন company এর চাকরি তারপর হচ্ছে আহ বিভিন্ন বিভিন্ন sector এর চাকরি মানে আপনি যেটাই বলেন না কেন। আপনাদের কারিগরি হচ্ছে দক্ষতা লাগবেই। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আহ মুখস্ত নির্ভর বিদ্যাটাকেই সত্যিকার অর্থে জ্ঞানের নির্ধারক এবং বাহক? না! একদমি না হচ্ছে Rabindranath Tagore একটা কথা বলেছেন যে আহ হচ্ছে মুখস্ত করা আর হচ্ছে আপনার আহ মানে চুরি করা একি কথা তো আমিও তাই মনে করি যে মুখস্ত। করে তো আসলে কোনো লাভ নেই যদি আমি ব্যাপারটা বুঝতেই না পারি আমার তো অবশ্যই পড়ে আহ চ্ছে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার আহ আচ্ছা আপনি যখন আহ কোনো একটা আহ পড়ি~ পরীক্ষার আহ sorry আপনি চাকরির বাজারের পরীক্ষা দিতে যাবেন যেকোনো একটি চাকরির তুলনামূলক যেমন BCS ধরতে পারেন বা। সেখানে কি আপনি আপনার curriculum experience টা আগে shoe করতে চান নাকি আহ আপনার academic এর যে certificate ওগুলো show করতে চান। না এইগুলো হচ্ছে মানে চাকরি হচ্ছে ধরণ টা দেখে হচ্ছে আমি সিদ্ধান্ত নিবো মানে আমাকে প্রথমে দেখতে হবে যে আমি কেমন চাকরি করতে চাচ্ছি মানে আমি কেমন চাকরি প্রত্যাশী। আচ্ছা আহ আরেকটা কথা এটা হচ্ছে বর্তমানে সোনা যাচ্ছে যে আমাদের যে ছোট class এ পাঠ্যবই এখানে নাকি বিবর্তন নিয়ে অনেক ধরণের ভুয়া কথাবার্তা লিখা আছে যেগুলো নাকি ধর্মের সাথে সাংঘর্ষিক, তো আপনি কি মনে করেন? আচ্ছা দেখেন বেশ সুন্দর একটা বিষয় বললেন আপনি , দেখেন আহ এখানে যারা বিবর্তনবাদ নিয়ে কথা বলতেছে আহ যেমন ধরেন Zafar Iqbal sir উনি আহ যেইসব লিখেছেন সেগুলো নাকি বেশিরভাগ ক্ষেত্রে plagiarism হয়েছে অর্থাৎ অন্য লেখকের লেখা একটু modify করে এখানে ঢুকাই দিছেন , আমি আসলে জানি না তিনি এই যে সম্পাদনা করছেন সম্পদায়ক এর কাজ হচ্ছে আহ যারা লিখেছেন তাদের এই লেখাটাকে আরেকটু ভালো modify করে দেখা যে সব ঠিক আছে কিনা। কিন্তু আহ তিনি যে সম্পাদনা করলেন sign টা করে দিলেন আহ তিনি কি আসলেই এটা সম্পূর্ণ পড়ে দেখেছেন? সেটা আমি আসলেই বুঝতে পারতেছি না আর সাংঘর্ষিক ধর্মের সাথে কিন্তু বিজ্ঞানের আহ সাংঘর্ষিক দেখেন সব আহ বিজ্ঞান কখনো আধ্যাতিকতা কে আহ define করতে পারে না কিন্তু দেখেন ধর্মে কিন্তু আধ্যাতিকতা বলতে অনেক কিছু আছে ঠিকাছে কিন্তু দেখেন আহ বিজ্ঞান এটাকে মানবে না। তাই আহ বিবর্তনবাদ আর ধর্মী ধর্মের জায়গা থেকে বলবে আর বিজ্ঞান বিজ্ঞানের জায়গা থেকে বলবে , এখন একদল মানুষ এসে এটাকে সাংঘর্ষিক বানিয়ে দিচ্ছে এটা তো আর ধর~ ধর্মীয় বিষয় বা ধর্মীয় মতবাদ যারা প্রচার করেন। তাদের তো এটা মাথা ঘামানোর বিষয় না আর যারা যারা বিজ্ঞানবাদ যারা বিজ্ঞানবাদ নিয়ে কথা বলতেছেনা যে বিবর্তনবাদ যে মানুষ বানর থেকে এসেছে , বানর থেকে আসলে কোনো সমস্যা না , আসছে আসতেই পারে। না আপনার সুন্দরতা আহ সুন্দরভাবে হচ্ছে বুঝিয়ে বলেছেন কিন্তু আমি অনেক ক্ষেত্রেই দেখলাম যে সবাই এক তরফ ভাবে Zafar Iqbal sir এর উপর দোষ চাপাচ্ছে আহ তার হচ্ছে মানে। পূর্ব যেসব ভালো ভালো কাজ আমরা দেখেছি সেইগুলোকে সবাই হচ্ছে overlook করে যাচ্ছে তো আপনারো কি মোনে হয় যে Zafar Iqbal sir একই দোষী এই plagiarism বা হচ্ছে এই চুরি কোরে লেখার ব্যাপারে ? না না অবশ্যই একই দোষী না কারণ দেখেন এখানে শুধু Zafar Iqbal না অনেক নামি দামি আহ বিভিন্য বিশ্ববিদ্যালয়ের scholar রাও আছেন আমি আমি দেখেছি নাম তাদের নাম গুলা তাদের কিন্তু limelight এ আসছে না তারা কিন্তু limelight এ আসতেছে না। হ্যাঁ ? শুধু Zafar Iqbal স্যার একটু পরিচিতি পেয়েছেন বলে লেখক হিসেবে কিংবা আহ versity এর আহ শিক্ষক হিসেবে এইজন্য limelight এ চলে আসছেন এটাই কথা। আহ জি তারপর হচ্ছে আপনার আমি একটা ব্যাপার শুনলাম যে দুইহাজার পঁচিশ সাল থেকে নাকি নবম দশম শ্রেণীতে কোনো বিভাগ থাকবেনা মানি বিজ্ঞান তারপর হচ্ছে মানবিক ব্যবসায় শিক্ষা এই। তিনটা হচ্ছে group কে একত্রীকরণ করা হবে , ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ এটা আমি শুনেছি কিন্তু আহ আহ এক~ একদিক দিয়ে ভালো অন্যদিকে দিয়ে আবার খারাপও আমার মতে , দেখেন আহ class ten পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত একদম। যখন আপনি নিম্ন মাধ্যমিক থেকে আপনার আপনি ভবিষ্যতে যে subject নিয়ে পড়বেন বা career গড়বেন সেই সম্পর্কে পড়ার সুযোগ পাচ্ছেন তাই দুইটাই কিন্তু সুবিধা অসুবিধা দুইটারই আছে। আপনি কি মোনে করছেন এই ব্যাপারে ?

তারা তো হচ্ছে একটু পিছিয়ে যাবে না? মানে আমার এটা ব্যাক্তিগত অভিমত আরকি। হ্যাঁ তা বাংলাদেশ এর ক্ষেত্রে এটা হতে পারে কিন্তু দেখেন আপনি যখন international standard দেখবেন তখন কিন্তু আহ class eight nine ten থেকেই যে বিজ্ঞান বিষয়ে

আহ জি আহ তারপর হচ্ছে আহ কি যেন? তারপর আহ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে মানে bullying তারপর হচ্ছে ragging আমরা আমরা দেখি এ~ এইগুলো হচ্ছে মানে আহ বন্ধ হওয়া উচিৎ কিনা আ~ আপনি কি বলেন? অবশ্যই বন্ধ উচিৎ দেখেন আহ bullying এর এটা একটা মারাত্মক বিষয় ragging bullying আপনি বাংলাদেশে এমন আহ versity খুব কম যেখানে ragging কিংবা bullying হচ্ছে না প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি। আহ hall আবার প্রতিটি campus বলেন সবখানে হচ্ছে bullying ragging এ শব্দটা আহ যখন আহ নতুন একটা session আসে তখন বড়োদের উপর তাদের আধিপত্য চলে আপনি আহ হয়তো শুনছেন যে Dhaka বিশ্ববিদ্যালয়ে যখন নতুনরা যায়। তখন একদল আহ senior রা তাদেরকে room এ ডেকে নিয়ে আসে হুকুম দেয় যে এটা করবি ওটা করবি এগুলো একটা culture এর মতো হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে বাংলাদেশে। বিশেষ করে public university একটু আপনি। private এ কিন্তু এর এ অবস্থা দেখবেন না তারপরে দেখছি আরো একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে নিশ্ববিদ্যালয়ে অবাধে হচ্ছে আহ ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে চলে যেমন আমরা কয়েকদিন আগেই দেখেছি Eden মহিলা college এ একটা হচ্ছে মানে খবর এখানে হচ্ছে মানে অনেক তদন্তই হয়েছে অনেক কিছুই বের হয়ে এসেছে তো বিশ্যবিদ্যালয় মানে সব ক্ষেত্রেই আহ এরকম রাজনীতি চলে, তো আপনার কি মনে হয়? ও আমি মোনে করি আসলে আহ শিক্ষা প্রতিষ্ঠানে কখনো রাজনীতি ঢুকানোর প্রয়োজন নেই বুঝছেন? কারণ আহ আপনি আহ পড়াশুনা করবেন নাকি রাজনীতি করবেন? পড়াশুনা আর রাজনীতি কিন্তু দুইটা একসাথে হয় না বাংলদেশের standard এ বলতেছি ও~ অন্য দেশে হয় বাংলাদেশের standard এ রাজনীতি এবং পড়াশুনা কখনোই একসাথে সম্বভ না। আহ আহ আম~ আমার ঠিক জানা নেই তিনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে এটা কিন্তু এক একটা right decision ছিল right একটা আইন ছিল কিন্তু আহ বাংলাদেশ এই সরকার আসার পর থেকে এটা উধাও ও হয়ে গেছে কেন জানি না আসলে আহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজনীয়তা এ~ একদম স্পষ্ট এবং বাংলাদেশের যারা আহ বুদ্ধিবীজী তারা এখন এটাকে প্রাধান্য দিবে।

কোনো কাজে হচ্ছে আহ মেধাটা ব্যয় না কোরে কোনো গবেষণা না কোরে তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে তো তাদের হচ্ছে কিছু উন্নত আহ সুজুগ সুবিধার লোভে তো আপনার হচ্ছে কি মনে হয় মানে তাদেরকে দেশে রাখতে গেলে আমাদের আসলে কি করা উচিৎ? হ্যাঁ , সুন্দর একটা কথা বলেছেন দেখেন আহ তারা শুধু লোভে যায় না দেখেন বাংলাদেশের standard এ অনেক কিছুই পসিবলে না যেমন ধরেন আহএকজন শিক্ষার্থী SSC পরীক্ষা কিংবা HSC দুইটা আহ দুইটা GPA মিলে সে university তে পরীক্ষা দিতে পারতেছে না কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে সে একই point দিয়ে সে অন্য university এর prof~ professor হয়ে যাচ্ছে দেখেন এই standard টা কি বাংলাদেশ সরকার মানতেছে? শিক্ষা প্রতিষ্ঠান মানতেছে? বা public university গুলো মানতেছে? মানতেছে না তো। তাই সে বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়েই যাচ্ছে আমি কিছুদিন আগে একজন গবেষক আহ তিনি Germany এর আহ doctorate doctor post doc করতেছেন সম্ভবত আহ তিনি আহ তার ধারণা কি বাংলাদেশে যেকোনো একটা public university এর পরীক্ষা দেয়ার যোগ্যতা নাই অর্থাৎ শিক্ষা শিক্ষক হওয়ার যোগ্যতা নাই কিন্তু তিনি এখন Germany এর একটা আহ অনেক বড়ো একটা university তে আমি জানি না Christian University সম্ভবত ওই university এখন post doc করতেছেন তাহলে

মানে গিয়ে post doc করতে পারতেছেন এটার মধ্যে পার্থক্যটা কোথায় চিন্তাশীলতা নাকি system এর? জি জি আবার একটু বলা যাবে? আমি শুনতে পাই নি। জি বললাম যে বাংলাদেশের standard এ এটা সম্ভব কারণ আহ সবাই লোভে পরে যে না দেখেন যখন আহ একজন আহ শিক্ষার্থী আহ GPA SSC আর HSC GP দিয়ে university তে পরীক্ষা দিতে পারতেছে না তো ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছে না কিন্তু একই CGPA বা একই GPA দিয়ে একটা আহ বিদেশী university তে professor পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে সে কেন পারবেনা সেখানে যেখানে বাংলাদেশের পড়ার সুযুগ পাচ্ছে না সেখানে সে নো একটা university তে বিদেশী university scholar scholar end এ সুযোগ পাচ্ছে

আসলে অনেক বড়ো ব্যাপার আমি আসলে হচ্ছে আহ পরে আর অন্য কোনো সময় আলাপ করা যাবে।

Hello আমি প্রকৃতি বর্মন বলছি। আমার Topic হলো Adventure । আমি এর উপরে কিছু কথা বলতে চাই। Trekking Trips আমার খুব ভালো লাগে৷ বিশেষ করে পাহাড়ে যাত্রায় এক আলাদাই আনন্দ উপভোগ করা যায়৷

শুনেছি দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি শহরগুলির কাছে অনেক Hiking Trail রয়েছে এবং সেখানে অনেক পাহাড়ে Trekking করার সুব্যবস্থা রয়েছে।

তাই আমি ঠিক করেছি যে, আমি আগে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভালো করে জেনে নি তারপরে Trekking অবশ্যই যাব।

Trekking আমি করতে পারিনি৷ আমার ভীষণ ইচ্ছে মহিলারা মিলে দুঃসাহসী কোন Trekking Trips যাবI এইবলে এখানেই আমি আমার Topic শেষ করলাম। hello Arbi Arbi অ্যাঁ aunty কেমন আছেন? জী ভালো আছি. আপনি কেমন আছেন? এইতো Arbi ভালো আছি? তো অ্যাঁ কী করছেন আপনি এখন? এখন এই যে আপনার সাথে কথা বলছি.

uncle তো নতুন একটা business start করসে, job টা ছেড়ে দিয়ে. ও, কী job করতো aunty আগ~ uncle? uncle অ্যাঁ কক্সেস বাজার অ্যাঁ জের world beach এর GM ছিলেন. ও, এটা কী কক্সেস বাজারেই? জী, hotel টা কক্সেস বাজারে. ওই চাকরিটা ছেড়ে দিয়ে এসে এখন নতুন একটা business করতেসে. ও আচ্ছা আচ্ছা, এই ক~ এই hotel business টা uncle কতদিন ধরে করছিল? অ্যাঁ প্রায় পনরো বছরের মতন উনি hotel এ চাকরি করসেন. ও আচ্ছা আচ্ছা, তাহলে তো aunty দের তো job অ্যাঁ job এর অছিলায় তাহলে aunty দের তো অনেক ঘোরাঘুরি হয়ে গেসে hotel এ, তাই না? হ্যাঁ হ্যাঁ হইসে, এটা ঠিক যে job এর জন্যই অনেকখানেই যাওয়া হইসে. তো এখন যে uncle এই যে job টা ছেড়ে দিল তাহলে এখন uncle কী করছেন aunty? uncle একটা farm দিসে ব~ উম এটা হচ্ছে গরু মানে গবাদি পশুর farm যেটা বলে. আচ্ছা, ও গবাদি পশুর farm তাই না?

উম মোটামুটি এইতো ছয়, ছয় মাস সাত মাস হয়েই গেল. farm start করসে অনেকদিন হইসে কারণ farm এর আ সমস্ত যাবতীয় কাজ সারতেই তিন চার মাস সময় লেগে গেসে. তারপরে ধরো হচ্ছে গবাদি পশুর শুরু উঠানো শুরু হইছে ছয় সাত মাস হচ্ছে. ও আচ্ছা আচ্ছা, এখন কয়টা গরু আছে তার মানে তার farm এ? farm এ গরু আসে এই ধরো পনেরোটার মতন গরু আছে running. এক এক shift চলে যেয়ে আরেক shift আসছে. এক একটা shift তিন মাসের জন্য অ্যাঁ মানে কি থাকে. তিন মাস পর পরই এটা sell হয় আবার তিন ঢোকে. ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে uncle যে যে এত সুন্দর একটা অ মানে আভিজাত্তি পূর্ণ মানে চাকরিটা হ্যাঁ মানে hotel business তা আভিজাত্তি পূর্ণ এলাকায় এবং একটা সুন্দর একটা পরিবেশ থাকে corporate পরিবেশ যেটাকে বলা হয় হ্যাঁ

এই যে চাকরিটা ছাড়ার পেছনে মানে চাকরিটা তিনি কেন ছাড়লেন আর কী? তিনি ছাড়লেন যে চাকরিটা অ্যাঁ hotel job এর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তোমার look.

তোমার look ঠিক থাকতে হবে. বয়স হওয়ার সাথে সাথে মানুষের কিন্তু look প্রথম যেটা, প্রথম আকর্ষণ হচ্ছে গিয়ে দর্শনধারী. তো ওই দর্শনটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকে, তখন হচ্ছে গিয়ে hotel এ সেরকম চাহিদা থাকে না. এক পর্যায়ে যারা hotel job টা তখন হচ্ছে গিয়ে যাদের অ্যাঁ মানে কি যারা young stage এর কিংবা বয়স ভালো থাকে এ কি মানে খুব smart নিজেকে সবসময় tiptop ও যখন তোমার বয়স ভারি হয়ে যাবে তখন এগুলির চাহিদা কমে যায়. ঠিক আসে? তখন ধরো GM পদেই শুধু এদে~ এনারা শুধু GM পদের জন্য যায়, তবে একটা hotel এ আর কয়টা GM থাকে? একজনই তো GM থাকে.

তো তখন দেখা যায় যে হচ্ছে গিয়ে আস্তে আস্তে এই পদটা থেকে তারা সরে যেতে থাকে. তখন অ্যাঁ চিন্তা কর~ তখন চিন্তা করা লাগে নিজেদের কিছু করতে তো যতদিন তার চেয়ে বয়স হইসে সে বয়স থেকে আর ধরো সে দশ বছরের মতন চাকরি করতে পারবে, কি সাত আট বছরের মতন. এর মোদ~ এরপর সে কি করবে? তখন তাকে নিজের কিসু একটা করতেই হইতো. এজন্য তাড়াতাড়ি ছেড়ে নিজের business টার দিকে মনযোগ হলো যে business টা start up হলে, বয়স বাড়ার সাথে সাথে business টাও তার সাথে running হবে. এবং হচ্ছে গিয়ে ওই ঝামেলাটা থাকবে না যে চাকরির ছাড়সি যে income টা আমার বন্ধ হয়ে গেল সেটা কোত্থেকে আসবে? তাহলে সেটা already বছর দুয়েক হলো রানিং হইলে তোমার ওই জিনিসটা ঠিক থেকে যাবে তার

হ্যাঁ হ্যাঁ, সে business করবে plan করসিল কিন্তু অ্যাঁ আমরা চাচ্ছিলাম হয়তো বা সে আরো দুই বছর পর চাকরিটা ছাড়ুক, কিন্তু সে চিন্তা করলো যে ইচ্ছে গিয়ে বয়সটা বাড়তেসে`

খাটনিটা সে ওই business এ দিতে পারবে না, শ্রম টা দিতে পারবে না এইজন্য হচ্ছে গিয়ে সে আরো বেশি করে হচ্ছে গিয়ে business এর প্রতি মনোযোগী হয়. অ্যাঁ, তার মানে aunty আপনার কথা বুঝলাম যে আসলে চাকরির এই যে marketing বলেন face value যেগুলা চাকরি, মানে চেহারা চেহারা স~ দর্শনধারী আগে important, তাই না বিষয়টা?

আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশে যে চাকরি বাকরি যে অবস্থা এই বিষয়টা নিয়ে আপনার অ্যাঁ মতামতটা কেমন মানে বাংলাদেশের চাকরি বাকরি আপনার তো ছেলে মেয়ে আছে এদের চাকরি বাকরি নিয়ে আপনার কী অভিমত?